এবং দেখা হচ্ছে পিছনে একটি পোস্টার লাগানো আছে পাশে অনেক গুলো বই রাখা আছে এবং উপরে টিনের চাল এবং নিচে অনেকগুলো চেয়ার রাখা আছে এবং একটি জানালাও আ--